এটি আমাদের এলাকার একটি স্কুল । এই স্কুলটির সামনে একটি খুব সুন্দর উদ্যান রয়েছে এবং এই উদ্যানে--

অসংখ্য গাছ রয়েছে গাছের চারিদিকে বেদি করা রয়েছে সেখানে স্টুডেন্ট রা বসে থাকে।

এটি আমাদের এলাকার একটি বইয়ের দোকান এই বইয়ের দোকানটি বেশি বড় না এই বইয়ের দোকানটির সামনে বইগুলিকে খুব সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে।

এটি আমাদের এলাকার একটি ক্যাব়াটে সেন্টার এখানে বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলকে ক্যাব়াটে শেখানো হয়।

রাস্তার পাশে ফুটপাথ টিও ফাঁকাই থাকে রাস্তার উপরে বেশ উঁচু উঁচু ল্যাম্প পোস্ট ও রয়েছে।

এই এলাকাটির আশেপাশে একাধিক অফিস রয়েছে মানুষজন এখানে।

এটি আমাদের এলাকার একটি জিম এই জিম টি বেশ বড় এই জিম টির ভেতরে খুব সুন্দর করে--

বেলুন দিয়ে সাজানো হয়েছে । এই জিম -টির মধ্যে একাধিক যন্ত্রপাতি রয়েছে।

এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছেএই জিম -টিতে প্রায় একশো জন জিম শিখতে থাকেএখানে ছেলে মেয়ে উভয়েই জিম শিখে থাকে।

এটি আমাদের এলাকার একটি পুরোনো স্থাপত্য এই স্থাপত্যটির গায়ে খুব সুন্দর সুন্দর চিত্রকলা দেখতে পাওয়া যায়। এই স্থাপত্য টি --

এটি আমাদের এলাকার একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রর চারিদিক একাধিক উঁচু উঁচু পাহাড় রয়েছে।

তাদের সকালের সূচনা করেন। সারাদিনের এনার্জি র সূত্রপাত ঘটায়।

এটি আমাদের এলাকার একটি সবজি মার্কেট এই সবজি মার্কেট -টিতে সমস্ত রকমের তাজা তাজা সবজি পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি মন্দির এই মন্দিরটি বেশ পুরোনো মন্দিরের ছাদটি খুব সুন্দর ভাবে কারুকাজ করা এই মন্দিরটির ভেতরে--

ব্রাউন কালার এর খুব সুন্দর একটি মূর্তি রয়েছে যেখানে জৈন ধর্মের তীর্থঙ্কর ধ্যান এ বসেছে জৈন ধর্মের মানুষেরা এখানে এসে প্রার্থনা করেন।

গ্রীষ্মের সময় প্রতিদিন প্রায় এক থেকে দুহাজার মানুষজন এখানে পর্যটন করতে আসেন।

এটি আমাদের এলাকার একটি নদীর ঘাট এই নদীর ঘাট টি বেশ বড় ।

যেখানে একাধিক দোকানও রয়েছে এই দোকানগুলোর চত্বরের সামনে একাধিক--

অস্থায়ী দোকান ও দেখতে পাওয়া যায় এখানে নিত্য প্রয়োজনীয় একাধিক দ্রব্যাদি বিক্রি হয় সাথে--

স্বাধীনতা দিবস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে।

এলাকার লোকেরা এই ব্যাঙ্ক টিতে তাদের একাউন্টস খুলে থাকে। এখানকার কর্মীরা--

এটি আমাদের এলাকার একটি এ.টি.এম. এই এ.টি.এম. টিতে সবসময় টাকা তোলার জন্য লাইন পরে যায় এখানে সবসময়--

কুড়ি থেকে পঁচিশজনকে লাইন দিতে দেখতে পাওয়া হয়এই এ.টি.এম. -টি মেইন রোড -এর ধারে অবস্থিতএই এ.টি.এম. -টির পাশে একটি --

এটি আমাদের এলাকার একটি বেসরকারি কর্মক্ষেত্র। এখানে ল্যাপটপ এবং কম্পিউটার এর মাধ্যমে--

বিভিন্ন কাজ করা হয়ে থাকে এই কর্মক্ষেত্রে প্রায়--

এটি আমাদের এলাকার একটি পাহাড় । এই পাহাড়ের নীচে একটি খাদ তৈরি হয়েছে এখানে একাধিক--

এখানে একটি বড় পাহাড় রয়েছে এবং সেই পাহাড় টি ক্ষয় সি প্রাপ্ত পাহাড় পাহাড়ের গায়ে--

এখানে একটি সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।

দশ থেকে কুড়ি হাজার মানুষ পর্যটন করতে আসে।

দোকানটির বাইরে দুটি টুল -ও পাতা হয়েছে কাস্টমার -দের বসার জন্য।

সুন্দর ভাবে উদ্যান বানানো হয়েছে এবং খেলার মাঠ ও রয়েছে । এই দপ্তরটির একাধিক সরকারি কাজকর্ম হয়ে থাকে এখানে প্রায় একশো জন কর্মচারী কাজ করেন।